jmol এ crystal structure and unit cell এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব crystallography open database থেকে cif অর্থাৎ crystallographic information file download করা
jmol এ cif খোলা
jmol panel unit cell এবং unit cell প্যারামিটার দেখানো
এবং বিভিন্ন crystal systems crystal স্ট্রাকচার দেখানো উদাহরণস্বরূপ cubic hexagonal এবং rhombohedral
tutorial অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের রসায়ন জ্ঞান থাকতে have
এবং jmol window কার্যবিধি সম্পর্কে জানতে হবে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
tutorial record করতে ব্যবহার করছি: ubuntu operating system সংস্করণ 1404
jmol সংস্করণ 12232
java সংস্করণ 7 এবং
mozilla ফায়ারফক্স browser 350
crystal স্ট্রাকচর সাতটি crystal systems অন্তর্গত গ্রুপ করা হয়
এই table crystal systems এবং তাদের সংশ্লিষ্ট ল্যাটিস প্যারামিটারের তালিকা দেখায়
ভিন্ন compounds এবং minerals ক্রিস্টলের উদাহরণ এখানে তালিকাভুক্ত রয়েছে
jmol panel sodium chloride graphite এবং calcite crystal স্ট্রাকচর দেখাবো
jmol panel crystal স্ট্রাকচর দেখাতে
একটি বিশেষ crystal জন্য crystallographic information file download করতে হবে
cif crystallographic ইনফরমেশন দেখতে একটি standard text file ফরম্যাট
cif ফরম্যাট cif file এক্সটেনশন রাখে
crystallography open database একটি open অ্যাক্সেস ডেটাবেস
ডাউনলোডযোগ্য cif cod website উপলব্ধ
website প্রদত্ত link মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে
এখন cod ডাটাবেস website খুলি এবং কিছু cif files download করি
এখানে cod website খুলেছি
পৃষ্ঠার বাম দিকে তথ্য ভিন্ন শিরোনামে ভাগ করা হয়
accessing cod data শিরোনামে উপশিরোনামে রয়েছে যেমন browse search ইত্যাদি
search বিকল্পে টিপুন একটি নতুন পৃষ্ঠা খোলে
search পৃষ্ঠায় cif files জন্য অনেক বিকল্প পাই
hints and tips link টিপুন search বিকল্প কার্যকরভাবে কিভাবে ব্যবহার করে এর তথ্য সহ একটি পৃষ্ঠা খোলে
search পৃষ্ঠায় ফিরে যান
cod id ব্যবহার করে নিম্নরূপে crystal structure খুঁজতে পারি:
openbabel fastsearch বা text box chemical বা mineral name লিখে
উদাহরণস্বরূপ sodium chloride for cif file খুঁজতে:
text box halite লিখুন যা sodium chloride mineral name
elements box নীচে যান
লিখুন na sodium জন্য এবং cl chloride জন্য
নীচে number of distinct elements box যান
এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ elements লেখার বিকল্প রয়েছে
minimum box লিখুন 2 যদি আপনি শুধুমাত্র দুটি elements সাথে crystal structure চান যা হল sodium এবং chloride
send বোতামে টিপুন
sodium chloride জন্য crystal structure ডেটা files সাথে একটি web পৃষ্ঠা খোলে
cod id তে ডান click করে open the link in a new tab a টিপুন
এই পৃষ্ঠা সেই নির্দিষ্ট crystal structure সংক্রান্ত বিস্তারিত তথ্য রাখে
ডাটাবেস web পৃষ্ঠাতে যান
archive of cif files link টিপুন যা পৃষ্ঠার ডানদিকে স্থিত
screen একটি dialog box খোলে open with বিকল্প চয়ন করুন ok বোতামে টিপুন
screen sodium chloride crystal স্ট্রাকচারের জন্য cif files সাথে একটি folder খোলে
যে files download করতে চান তাতে টিপে সেটি নির্বাচন করুন
টুলবারে extract বোতামে টিপুন
আপনার system উচিত স্থানে files সংরক্ষণ করুন
extract এ টিপুন window বন্ধ করুন
search পৃষ্ঠায় ফিরে যান
এখন আগের মত একই পদ্ধতি দ্বারা graphite এবং calcite এর cif files download করুন
এখন jmol we sodium chloride cif file খুলবো
এখানে jmol window খুলেছি
টুলবারে open a file icon টিপুন
sodium chloride cif file লোকেশনে যান যা cod ডাটাবেস থেকে ডাউনলোড করেছি
open এ টিপুন
screen sodium chloride crystal unit cell খোলে
unit cell crystal সবচেয়ে ছোট পুনরাবৃত্তির unit
এই unit সেলের 3 ডাইমেনশনে stacking করা crystal স্ট্রাকচারের ভিত্তি গঠন করবে
jmol panel ফিরে যান
unit সেলের সম্পর্কিত ডেটা panel বাম দিকে দেখায়
এটি space group শ্রেণীবিন্যাস দিয়ে শুরু হয়
sodium chloride cubic ল্যাটিস সিস্টেমের অন্তর্গত তাই a b এবং c vectors সমান
কোণ alpha beta এবং gamma হল 90 degrees
popup menu খুলতে ডান click করুন
symmetry বিকল্পে scroll করুন
সাবমেনুতে symmetry elements দেখানোর বিকল্প রয়েছে
সাবমেনুতে বিকল্প দ্বারা unit সেলসের blocks দেখতে পারি
উদাহরণস্বরূপ reload {1 1 1} বিকল্পে টিপুন
panel unit cell বিকল্প রয়েছে যা face center cubic ল্যাটিস দেখাচ্ছে
display বদলাতে popup menu খুলুন style পর্যন্ত যান তারপর scheme এবং cpk spacefill এ টিপুন
এখানে panel crystal structure cpk ডিসপ্লেতে রয়েছে
আবার popup menu খুলুন symmetry পর্যন্ত যান এবং reload {4 4 4 6 6 6 1} বিকল্পে টিপুন
এই বিকল্পটি jmol panel 27 cell block loads করে
popup menu খুলুন symmetry তে যান আবার reload {1 1 1} বিকল্পে যান
symmetry elements দেখতে আবার popup menu খুলুন
সাবমেনুতে symmetry পর্যন্ত যান এবং mirrorplane x z y বিকল্পে টিপুন
panel প্রদর্শিত mirrorplane x z y এর সাথে একটি cubic ল্যাটিস রয়েছে
এখন graphite এর জন্য cif file load করি যা hexagonal crystal সিস্টেমের অন্তর্গত
আগে দেখানোর মত panel graphite cif file load করতে open a file বিকল্প ব্যবহার করুন
panel graphite এর unit cell খোলে
unit cell প্যারামিটার দেখুন:
vectorsa b এর সমান কিন্তু c এর সমান নয়
anglesalpha এবং beta 90 degrees সমান এবং gamma 120 degrees সমান
popup menu খুলুন symmetry পর্যন্ত যান এবং reload {444 666 1} বিকল্পে টিপুন
screen পরমাণুর hexagonal ল্যাটিস ব্যবস্থা দেখায়
display বদলাতে popup menu খুলুন style এ যান scheme এ যান wireframe বিকল্পে টিপুন
একইভাবে panel calcite mineral cif file খুলেছি
calcite rhombohedral crystal সিস্টেমের অন্তর্গত
আপনি যে কোনো crystal সিস্টেমের cif খুলে structure এবং symmetry বিকল্প অন্বেষণ করতে পারেন
সারাংশিত করি এখানে শিখেছি crystallography open database থেকে cif download করা
jmol এ cif খোলা
unit cell এবং unit cell প্যারামিটার দেখানো
sodium chloride graphite এবং calcite crystal স্ট্রাকচার দেখানো
অনুশীলনী হিসাবে cod ডেটাবেস থেকে quartz crystal download করুন
jmol panel unit cell দেখান এবং symmetry বিকল্প অন্বেষণ করুন
এই video প্রকল্পকে সারাংশিত করে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
আমরা কর্মশালার আয়োজন করি এবং online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেই
spoken tutorial project ভারত সরকারের nmeictmhrd দ্বারা সমর্থিত